সুন্দর একটি জঙ্গল দেখতে পারছি আমি জঙ্গল টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের আমাদের জঙ্গল টি সুন্দর একটি আকাশ দেখতে পারছি এবং এই আকাশ টি দেখতে খুব সুন্দর লাগছে আমাদের।

একটি নদী দেখতে পাচ্ছি এবং নদীটি দেখতে খুব সুন্দর লাগছে এবং এই নদীটির মধ্যে খুব সুন্দর করে লাইটিং ভোরে সাজিয়ে দেওয়া আছে এবং এই নদীতে একটি উপরের দিকে আমরা সুন্দর একটা আকাশ দেখতে পাচ্ছি এবং দেখতে খুব সুন্দর লাগছে। আমাদের এবং এই নদীটির ঠিক পাশের দিকে আমরা অনেকটি সুন্দর লাইটিং দেখতে পারছি।